এটি একটি মন্দির আছে সিঁড়ি দিয়ে উপরে ওঠার জন্য আর প্রতিটা সিঁড়িতে একটি করে উম টবে গাছ লাগানো আছে দেখতে সুন্দর লাগছে আর ইয়েলো কালার এর মন্দিরটা।

এটি একটি এটি একটি পশ্চিমবঙ্গ অনুমোদিত স্থানীয় শাসন এবং--

এটি একটি জুয়েলার্স -এর আর দেওয়া আছে সবাইকে স্বাগতম জানানো হচ্ছে সামনে অনেকগুলো মানুষ হেঁটে যাচ্ছে আ নিচে পিচের ঢালাই ডান দিকে কিছু বালি পড়ে আছে একটা সাইকেল দাঁড় করানো আ --

এটি একটি পার্ক আছে। সামনের দিকে দুদিকে দুটো ঝাউ গাছ আছে। সামনে --

এটি একটি বুক লাইব্রেরী আছে। বিভিন্ন ধরনের বই সাজানো আছে টেবিলের উপর। এদিকে একটা কাচের ঘরে একটা লোক দাঁড়িয়ে আছে।